আমার কাছে একটা ফটো আছে ফটোর মধ্যে আমি দেখতাছি একটা রড ।

অ্যা দুজন ব্যবসায়ীরে দেখা যাইতেসে যেন গেন এক্সারসাইজ গেঞ্জি পরানো আসে।

অ্যা মডেল দেখত্যাসি ডেমো মডেল বিল্ডিংয়ের অনেকগুলা বিল্ডিং দেখা যাইত্যাসে যেটা--

একটা লোক বইসা বইসা মরিচ চুরাইতে উম ছড়াইতাছে।

এই পার্কটার সামনে একটা বিল্ডিংও দেখা যাইতেছে হোয়াইট কালারের।

যেটা জলের নীচে ডুবানো ডিব্বা রয়েসে সেটাও দেখা যাইতেসে কারেন্টের তার গুলা দেখা যাইতেসে।

মোবাইল সিমকার্ডের শোরুম তার মধ্যে দেখতাসি অনেকগুলা বেলুন ঝোলানো আসে লাল এবং হলুদ রঙের।

আর দেখতাছি কালো রঙের বসার চেয়ার ।

তার নিচে আমি অনেকগুলা লোক দেখতেসি চার পাঁচ জনের মতন লোক দেখতেসি একটা লোক সাদা কাপড় পরানো আছে।

একটা লোক দেখতাসে হাতে মিরিন্ডা বোতল ।

নিচে দুইটা বাইক দেখতাছি এবং তিনটা লোক দেখতাছি এ--

একটা লোক আকাশি রংয়ের শার্ট পইরা আসে আরেকটা লোক সবুজ রঙের গঞ্জি পইরা আসে এবং একটু বয়স্ক লোক চেয়ারে বইয়া আসে।

অনেকগুলা লোক ওর ধারে কাসে একটা প্লাস্টিকের চেয়ার দেখতাসি রেড রেড কালারের।

আ্য একজন লোক হইল হলুদ কালারের গেঞ্জি পরানো আসে দেহা--

আমার কাছে একটা ফটো আছে ফটোর মধ্যে আমি একটা মোটর স্ট্যান্ডের বিল্ডিং দেখতাছি দুই তলা বিল্ডিং ।

বাইরে অনেকগুলা বিল্ডিং -ও দেখতাসি ফ্ল্যাট দেখ দেখতাসি হোয়াইট কালার -এর ফ্ল্যাট ।

এই জেটোর ওপর দিয়ে হাঁইট্যা হাঁইট্যা যাইতাসে।

কালো রঙের ভাল্লুক অনেকগুলা গাসপালা দেখা যাইতাসে।

উম সামনে একটা বোলেরো গাড়ি দেখতাসি সাদা রংয়ের।

এবং সিনারিও দেখা যাইতাছে একটা ঝরনার সিনারিও দেখা যাইতাছে।

প্রতিটা টেবিলের ওপরে ফুলের আঃ পট রাখানো আছে ছোট ছোট ফুলের পট ।

মন্দিরের চূড়া একদিগ এ্যা তৈরি করা হ হইতাসে।

দুই তিন চার পাঁচ ছয় অনেকগুলা পাম গাছ দেখতাছি এবং বিভিন্ন ধরনের অনেকগুলা গাছ দেখতাছি।

আকাশতে একটা ফোটো আসে ফোটোর মদ্যে--

এবং গোলাপী রং রঙের--

সম্ভবত এটা আসামের একটা স্কুল হইতে পারে এবং বড় একটা টিনের সবুজ কালার টিনের ঘর দেখতা--

এবং চাঁপা ফুলের গাস একটা দেখতাসি।

গেরুয়া রঙের ওয়াল এটা একটা মন্দির এটা।

সামনে কোয়ালিটি ওয়ালসের একটা আইসক্রিমের ফ্রিজ দেখতাছি।

অনেকগুলা আইটেম দেখতাছি চিপস দেহা যাইতাছে।

যেখানে বিভিন্ন রকমের ফুল রাখানো আসে সাজানো আসে এবং ডাম পাশেও ওয়ালে দেখতেসি একটা বায়োমেট্রিক মেশিন ।

আর পাশে একটা মন্দির দেখতেসি।

আমার কাসে একটা ফটো আসে ফটোর মধ্যে একটা দুকান দেখতাসি।

একটা ফটো আছে ফটোর মধ্যে আমি একটা বাড়ি দেখতাছি দুতলা বাড়ি।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এডুকেশন লেখা আছে হয়তো বা--

আঃ সামনে অনেক সুন্দর করে ডেকোরেশন করানো আছে।

সামনে একটা গেট আসে সামনে একটা মানুষ দাঁড়ায় রইছে।

একটা খেজুর গাশ আছে।

তার পিছেও অনেকগুলা পেসেঞ্জার আমি দেখতাছি।

আমার কাসে একটা ফটো আসে আর ফটোটার মদ্যে দেখতাসি একটা আইস্ক্রিম পাল্লার ।

এবং অনেকগুলো আমি মুগডাল ভাজার প্যাকেট হলদিরামসের ঝুলানো দেখতাসি।

আমার কাসে একটা ফোটো আসে ফোটোর মধ্যে একটা মুদির দোকান দেখতাসি মুদির দোকানের নাম হোইসে গোপালচন্দ্র সাহা।

অনেক বড়ো একটা ব্যানার দেখতাসি এবং সামনে অনেকগুলা দোকান দেখতাসি মানুষ--

একটা গাড়ি দেখতাসি টাটা ম্যাজিক গাড়ি দেখা যাইতাসে।

মহিলা অ্যা পিংক কালারের ড্রেস পরানো আসে।

সিমেন্ট দেখতাসি বালু দেখতাসি বাড়িটার পিসনে ক্ষেত দেখতাছি।